যেটি দেখার জন্য অনেক লোকজনের যাতায়াত থাকে ।

এই ছবিটিতে আমরা একটি মূর্তি দেখতে পারছি যেটি গেরুয়া এবং বাদামী বর্ণের। মূর্তিটি দেখে আমরা বুঝতে পারছি এটি নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি। নেতাজি সুভাষচন্দ্র।

বারান্দার অপর প্রান্তে কয়েকটি ছোটো ছোটো ছেলে মেয়ে এবং লোকজন কে আমরা দেখতে পারছি।

মুর্তি টি বাবা সাহেব আম্বেদকরের। ইনি আমাদের ভারতবর্ষের সংবিধান লিখেছিেল এবং ইনি অনেক মহান ব্যক্তি।

এখানে আমরা একটি মূ-মূর্তির চিত্র দেখতে পাচ্ছি। মূর্তিটি একটি স্তম্বের ওপর বসানো আছে ।

এখানে আমরা একটি প্রাচীন হস্তশিল্পী নিদর্শন দেখতে পারছি । এটি পাথর কেটে বানানো হয়েছে এবং এটি দেখে একটি দরজা কৃতি মনে হচ্ছে।

এছাড়াও একটি বৈদ্যুতিক যন্ত্র দেখতে পাচ্ছি। যার সামনে একটি গাছ আছ--

মূর্তিটি দেখে মনে হচ্ছে এটি অনেক পূজনীয় এবং লোকজন এনাকে যথেষ্ট সম্মান করে।